বললাম কেনোরে বলে একটা বাচ্চার খাবারের দাম এখনকার আগে যেমন হাতে দিয়ে সুজি খায়েদিতো এখন নাকি সুজি টুজি বাচ্ছরা খাইনা বলে নাকি ওর জব্য খাবার নিয়ে আস্তে হবে দোকান থেকে তার দাম নাকি সাতশো আটশো টাকা আবার নাকি চলে নাকি মাত্র এক সপ্তহ বাচ্ছা খাবে কি আর মানুষ করবে কি ভাবে তার পর শুনছি নাকি বড়ো হলে নাকি বড়ো বড়ো school এ নাকি ভর্তি হবে দিতে হবে এখন নাকি school এ মানুষ ভর্তি করে না কি যে জানি বড়ো লোকের বড়ো বড়ো ব্যাপার সেই আর কি আমরা আগে চার পাঁচ ভাই

এর জামা ও পড়তে পারবে না ওর জামা সে পড়তে না আবার একটা জামা কিনলে নাকি পরের দিন পড়তে গেলে পুরোনো হয়ে যাই এই আবার কি রকম কাপড়ের যে দাম বেরিয়েছে যা আর কি বলবো জামা কাপড়ের বেড়ে গেছে তার সাথে সাথে আবার কত রকম কিছু ব্যবহার করছে বাচ্ছা বাচ্ছারা এই জুতো আমরা তো আগে এমনি জুতো পরেই চলে যেতাম অনুষ্ঠান বাড়ি এ আবার এখন কত রকম জুতো বেরিয়েছে বাচ্ছা দের আবার জিন্স পান বেরিছে সে হাপ্ প্যান্ট পরে চলে যেতাম এখন আবার জিন্স প্যান্ট পরে ছোট ছোট বাচ্ছারা ই নাকি জিন্স প্যান্ট পরে যাচ্ছে এই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে কত ধরোনের কাপড় চলছে বাচ্ছাদের এখন সেই আর বলিস নে আমরা আগে তিন চার ভাই বোন ভাই বোনরা একে ওপরের জুতো পরে চলে যেতাম school এ তার পর একে ওপরে জুতো জামা সব ব্যবহার বা ব্যবহার কর না এখন নাকি বলে এর জুতা ও পরবনি এর জুতা সে পড়বেনই দুদিন ছাড়া মারপিঠ গন্ডগোল ওদের বলে আমার জন্য আলাদা কিনতে হবে তার জন্য আলাদা করে কিনতে হবে কি যে কিনবে কি যে পরবে আবার school college এ নাকি প্রচুর পয়সা বলে ভর্তি করতে নাকি দশ হাজার খরচা লাগবে অরে মানুষ সরকারি school এ আগে মানুষ কে আগে ডেকে ডেকে লিয়ে যেত বলছে যে বলছে যে পড়বি আই পড়বি আই এখন নাকি জোর করে ভর্তি হইয়া যেত হ্যাঁ পয়সা দিয়ে আবার কি যে চলছে ভগবান ই জানে এই ভাবে চললে কেও

সেই আর কি এই আগে এই school ভর্তি হতে কোনো খরচ হতো না আমরা তো এমনিতেও চলে যেতাম আর এখন সে নাকি আধা সরকারি আর সরকারি school তৈরি হয়েছে তার ওপরে নাকি আবার বিভিন্ন ধরণের school ও আছে এই সব তো অতো জানিনা সে বাড়ির সামনে এক খানা school school রয়েছে তাতেই তো এ বাবা মারা সারাদিন ওখানে বসেই থাকে গল্প করতে থাকে জিনিস পত্রের যা দাম school আর মধ্যে school নাকি আবার জামা কাপড় খাতা বই পেন সব নাকি ভেতরেই কিনতে হয় এই দশ হাজার টাকা এক এক জাগায় তো শুনেছি নাকি আবার ভর্তি করতে গেলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে এক এক তা বাছা ভর্তি করতে ই যদি এত এই বাছা দের এখনো সে পড়া সোনা শুরুই করেনি আর সে পড়া সোনা শুরু করলে যে যা হবে আর এই পা বাছা হওয়ার পরে সেই horlicks কেনো এই কেনো ওই কেনো সে কত কিছু কিনেই যাও আগে তো সামান্য চাল বেঁটে খাইয়ে দিতো বা বাড়িতেই ঘরোয়া কিছু তৈরি করে বাচ্ছাদের কিছু খাইয়ে দিতো আর এখন তো টিভিতে সেই সব দেখিয়ে দেখিয়ে বিজ্ঞাপন দেখাচ্ছে এই বিজ্ঞাপন দেখাচ্ছে ওই বিজ্ঞাপন দেখাচ্ছে এই খেলে ভালো হবে বাছার ওই খেলে ভালো হবে সে আদেও কি ভালো হচ্ছে বা কি খারাপ হচ্ছে কে জানে আবার কিছু কিছু ডাক্তার রা বলে যে এই জিনিসটা খায়ানো ভালো না বিজ্ঞাপনএ যা দেখাচ্ছেসেই গুলো খয়ানো ভালো না বাড়ির যা জিনিস পত্র আছে তাই খয়ানো ভালো সে তো কত রকম কত

ভালো না সে বুঝেই পাইনা যে কি করা যাই

এখন নাকি বলে বাচ্চাদের জন্য নাকি আলাদা করে রান্না হবে বলি আবার কি আলাদা রান্না হবে এটাই করেছি এটাই খায়িয়ে দাও না না বাচ্চা জন্য নাকি আলাদা করে রান্না হবে কিসব খোওযায় বলে বাচ্চা রা সব খেতে পারে না আগেকার বাচ্চা এইসব খেয়েই ভালো আছে অমানুষ হয়ে গেলো ওরা নাকি মানুষ হর্তে পাড়ছে না এখনকার বাচ্চা বাচ্চা রা নাকি ধুলো বালি ঘটে না আমাদের সময় কাদা ঘেটেছি কাদা খেয়েনিয়েছি পোকা মাকড় খেয়ে নিয়েছি এখন রোগ ঝাল ভর্তি কি ও কম সারাক্ষন খালি phone দেখে কি যে চলছে চারদিকে দাম যা বেড়েছে কি করবো বল এই তো সেদিন পাখা কিনতে গেছি বলে পাখার দাম নাকি সাড়েচার হাজার টাকা পাঁচ হাজার টাকা সেই পাখা আবার নাকি phone দিয়ে চলবে ওই কি বলো আমি তো এতদিন পাখা জানি মানুষ switch দিলে চলে বলে phone দিয়ে চালাতে হবে হাতে নাকি হয়নি কিনতে গেছি বলে নাকি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম তা মানুষ পাখা কিনবে না কি করবে ভগবান ই জানে

আগে কত দিতাম বেশি জোর হলে হয়তো বা মাসে দুশো কি তিনশো টাকা দেওয়া হতো এই বিদ্যুৎতের bill ও বেড়ে যাচ্ছে জিনিস পত্র কেনা বেড়ে যাচ্ছে এই electronic জিনিস যে এতো কিনে ফেলেছে বাড়িতে কোনদিক থেকে যে কি সাশ্রয় করবো কিছুই বুঝতে পারছি না

রুটির ও নাকি দাম বেড়ে গেছে আটার দাম বেড়ে গেছে সেই দোকানে আগে রুটি কিনতে গেলে একটাকা দু টাকা দিয়ে পাওয়া যেত আর সেই রুটি এখন পাঁচ টাকা দিয়ে কিন্তে হচ্ছে তাহলে আগে যাও খোওয়া যেত বেসি করে রুটি আর এখই রুটি ও খাওয়া যায়না সেই রকম তার মধ্যে ভেজাল তো জিনিস পত্র রয়েইছে কি বলছো মানুষ এখন এতো টাকা দিয়ে জিনিস লাগবে মানুষ আর রোজগার ও বাড়ছে না কি যে করবো কোনো কিছু income ও নাই আমাদের দেশে খালি পয়সায় এটা করো ওটা করো কি ভাবে যে করযে কে জানে কিছুই তো হচ্ছে না হ্যাঁ রোজগার বাড়ছে না এইদিকে জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে এই যে কদিন আগে গেছিলাম ডাক্তার দেখতে আমাদের বাড়ির সামনেই সেই ডাক্তার সে ডাক্তার সকাল বেলা বসিয়েছে সে একঘন্টা পরে দেখেছে আর একঘন্টা পরে দেখে সে দু তিন রকমের ওষুধ দিয়েছে হয়তো বা পেটে বেথা করছে একরকম ওষুধ দেবে সে আবার গ্যাসের ওষুধ দিয়েছে মাথা জন্তনার ওষুধ দিয়েছে পেটের ওষুধ দিয়েছে পায়খানার ওষুধ দিয়েছে সে কত কিছু ওষুধ যে দিয়েছে সামান্য একটা গন্ডগোল হয়েছে হয়তোবা একটা ওষুধ দিলেই হয়ে যাবে মা ঠাকুর দার কাছে শুনেছিলাম যে আগে ডাক্তার রা দেখতো হাত দেখেই বলে দিতো যে কি অসুবিধা হচ্ছে কি না হচ্ছে না যেখানে অসুবিধা হতো সেখানে একটু হাত বুলিয়ে দিতো আর তাতেই বুঝতো যে কি অসুক হয়েছে আর এখন ডাক্তার রা ধরেও দেখে না তার উপরে আবার বলে যে এই পরীক্ষা করতে হবে ওই পরীক্ষা করতে হবে সে পরীক্ষা পরীক্ষার ও অনেক রকম খরচ এই সামান্য পেট বেথায় আবার বলছে নাকি রক্ত পরীক্ষা করতে হবে সে কি doctor না অন্য কিছু কে জানে আর মানুষের এ তো শুনেছি এখন অনেক রকম রোগ সে ডাক্তার ও হয় তো বা বুঝে পারছে না কো কথা থেকে কি রোগ হচ্ছে আর যারা পরীক্ষাও করছে তারাও দেখি ডাক্তার এর সাথে সাথে ঘুরতে থাকে তারাও বলে দেয় যে এই পরীক্ষায় করতে বলবে ওই পরীক্ষা করতে বলবেন সে আর সম্ভব হয়ে উঠছে না যেখানে যাচ্ছি না কেনো সেখানেই খরচ বেড়ে যাচ্ছে কি বলছো এখন জিনিসের যা দাম বেড়ে গেছে কোথায় যাবো কোথায় যাবো না এখানে গেলে ওখানে বলো সেখানে বলো ওখানে বলো ডাক্তার রাও অনেক পয়সা নিচ্ছে ডাক্তার শুধু পয়সা লেই নিয়ে ওষুধ নাকি দেয়নি ওষুধ নাকি অন্য দোকান থেকে কিনতে হবে সেখানে গিয়ে দেখি ওষুধের কি দাম আগে জ্বর জ্বালা হলে মানুষ নাকি তিনদিনে সেরে যেত নাকি কিছু মানুষ ওই বাড়িতে টোটকা করে খাইয়ে দিতো হয়ে যেত এখন নাকি আবার চার পাঁচ দিন ধরে ঔষুধ খাওয়াতে হইবে না হলে নাকি ভালো হবেনি কি যা করবি মানুষ এখন রোগ জ্বালা নিয়ে হয়ে যাচ্ছে তারপর সরকার খালি বলে নাকি পয়সা লাগবেনি সব বিনা পয়সায় সব বিনা পয়সায় ওষুধ যখন দোকানে নিতে যাই তখন বলে না সব পয়সা লাগবে বলি এই তো যে বললো বিনা পয়সায় বলে ওই গুলো শুধু টিভিতেই বলে এমনিতে হয়নি ই ওষুধ কিনতে গেছে ওষুধ এ নাকি GST সে আর কি বলবো যেটাই কিনতে হচ্ছে খালি GST GST ছাড়া কিছুই নেই সামান্য যেই সব জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো না হয় GST আর বাইরে রাখতে পারতো আর যেই গুলো সৌখিন জিনিসসেই গুলো না হয় GST এর মধ্যে রাখতে পারতো প্রথমে তো সেই রকমই করে ছিল কিন্তু আসতে আসতে সব কিছুই এখন GST মধ্যে করে দিয়েছে সাধারণ মানুষের পক্ষে

সামান্য আগে পাঁচ টাকা দিয়ে যেতে পারতাম যতটা খুশি আর এখন minimum ভাড়া রয়েছে দশটাকা করে পনোরো টাকা কোনো কোনো বাস সে আবার বাসের ও রকম আরকি যেখানেই যাওনা কেন সবকিছুতেই একদম লুটে পুঁটে নিচ্ছে ঠিকই বলছো আগে আমরা পায়ে হেটে চলে যেতাম এখন নাকি বাস ছাড়া যাওয়া হয়না বাসে গেলে নাকি কম টাকা লাগে মানে বাসে উঠলে বলে এতটাকা দাও না হলে হোবেনি

আগে পাঁচশো টাকায় আমাদের পুরো ঘরের একমাসের বাজার করে লিয়ে আসতাম মানুষ কি করবি এখন সেটাইতো ভাবছি এই ভাবেই যদি দিন কেটে চলে থাকে পরে কি যে করবো বেঁচে থাকতে পারবো কিনা কে জানে সেটাই বাচ্ছারা এখন বলছে কি মোটর সাইকেল ছাড়া নাকি চলতে পারে না আর বাইরে যা শুনছি মোটরসাইকেল ব্যবহার করছে আবার তার সাথে পুলিশ ও ধরছে নাকি ছেলে পুলে দেরকে সে মোটরসাইকেল না চালিয়ে নাকি college এ যেতে পারে না আবার school এ নাকি মোটরসাইকেল নিয়ে যেতে হবে তাহলে নাকি বন্ধু আর থাকে না এ আবার কোনো কথা হইলো আর আমাদের সময় এই সব ব্যবহার করা দরকার ছিল মোটরসাইকেল এর যা দাম বেড়ে গেছে আমরা তাই কিনেছে কত দামে আর এখন কত দাম আগে সামান্য পঞ্চাশ হাজার ষাট হাজার দিয়ে কত ভালো ভালো মোটরসাইকেল পাওয়া যেত আর এখন এই একই মোটরসাইকেল কিনতে হচ্ছে দেড়লাখ টাকা দু লাখ টাকা দিয়ে কিসের আর অর্থনীতি অর্থনীতির যে কি অবস্থা হয়েছে শুধুই নামেই অর্থনীতি অর্থ আর নেই সব কিছুই দামই বাড়িয়ে দিয়েছ কি বলছো আবার নাকি এই বাইক চলতে নাকি প্রেট্রোল লাগে প্রেট্রোল নাকি আর প্রতিদিন নাকি ভরতে হয় আগে শুনতাম নাকি একবার প্রেট্রোল ভরলে নাকি সারা সপ্তাহ চলে যেত এখন নাকি প্রতি দিনই পেট্রল ভরতে হয় আর পেট্রোলের দাম নাকি আগুন হয়ে গেছে এই পেট্রোলে কি আগুন লাগবে না দাম এত বেড়ে গেছে সে পেট্রোলের দাম নাকি একশো পনোরো টাকা আমাদের সময় ছিল পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা সে এখন নাকি পেট্রোলের একশো পনোরো টাকা শুধু পেট্রোল কেনার পর কেরোসিন তেল ও আগে ছিল পঁচিশ টাকা সে নাকি এখন একশো টাকা মানুষ কি করবি চলতে এখন নাকি এত টাকা বেড়ে গেছে চলাই যায়না কেরোসিনের কথা কেরোসিন আগে দোকানেই কম বেশি পাওয়া যেত এখন সেই রেশন দোকান ছাড়া আর পাওয়া যাই না আর রেশনের দোকানে ও কেরোসিনএর দাম যা বাড়িয়ে দিয়েছে সে আর উপায় ও নেই এইদিকে বিদ্যুতের বিল ও বাড়িয়ে দিয়েছে এ দিকে আবার

আর এখন লম্ফো নেই সে কি অবস্থা বিদ্যুৎ চতুর দিকে এই light চলে আসছে ওই light চলে আসছে কত কি ধরণের light বাড়ির মধ্যে তাই এখেনে light ওখানে light আগে সামান্য দুটো কি তিনটে light লাগালে পুরো বাড়ি আলো হয়ে যেত আর এখন এত গুলো light লাগিয়ে ও মনে হচ্ছে বাড়ি আর আলো হচ্ছে না আবার সামনে শুনেছি নাকি বিদ্যুতের বাইক আসবে তাহলে সেখান ও আবার খরচ বাড়বে আসতে আসতে কত ধরণের জিনিস পরিবর্তন হচ্ছে আগে মোটরসাইকেল চালিয়েছি পেট্রল দিয়ে ড্রিজেল দিয়ে চলেছে কিছু আর এখন নাকি বিদ্যুৎ দিয়ে চলবে তাতে আবার খরচ বাড়বে কি যে অবস্থা

পৃথিবীর কে জানে ঠিকই বলছো আগে আমরা লম্ফো জ্বালাতাম হারিকেন জ্বালাতাম যেখানে আমাদের পঞ্চাশ টাকার তেলে আমাদের পুরা মাস চলে যেত ভাবলাম নাকি এখন electric আসছে ভাবলাম হয়তো এর দাম সস্তা হয়ে গেলো ভালো দেখতে পাবো তার পর দেখি না একমাসে যা bill আসছে সেই পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা bill আসছে তার নাকি বলে বল LED, LCD bill দিবো কি আর ল্যাম্প কিনবো কি পাখা কিনবো কি যে ভাবে দাম বেড়ে যাচ্ছ আর প্রতি বছর নাকি বাজেট হচ্ছে বলে নাকি দাম কমে গেছে খুব ভালো হয়েছে গরিবদের নাকি উপকার করেছে কোথায় উপকার আমি তো কিছু দেখতে পাই নাই তাহলে আগে পয়সা করি বাড়িতে রাখলেই হতো এখন বলছে পয়সা করি নাকি আবার bank রাখতে হবে আবার bank গিয়ে বলছে এই তাকাতে হবে না minimum হাজার টাকা দুহাজার রাখতে হবে দেখো কি অবস্থা নিজের টাকা রাখবো তাতেও বলে দিচ্ছে যে এই টাকা রাখতে হবে ওই টাকা রাখতে হবে তাহলে কি অবস্থা সামান্য বাড়িতে কিছু টাকা পয়সা থাকতো তাও আর ব্যাংক এ দিতে হচ্ছে আবার ব্যাংক বলছে যে যদি চুরি তুড়ি হয়ে যাই তাতে নাকি তারা

আর সেখানেই তারা এই কথা বলছে আগে তো দিন মানুষ জিনিস পত্রর রাখতো সোনাগয়না বাড়িতে রেখে দিতো সাড়ে আবার এখন নাকি bank রাখতে হচ্ছে বাড়িতে থাকলেও ভয় ব্যাংক এ থাকলেও ভয় আবার সেই সোনা দানা ব্যাংক রাখার জন্য আবার পয়সা দিতে হচ্ছে সামান্য কিছু সোনা দানা তা আবার বাড়িতে রাখা যাবে না তাও নাকি কত ধরণের জিনিস যদি মানুষের আগে কি হতো দরকার পড়লে সোনা দানা দোকানে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নিজের কাজ চালাতো যে প্রয়োজন তা সেটা মেটাতো আর এখন সেই সোনা দানা বন্ধক রেখে ও তার সে রকম পয়সা ও হচ্ছে না আর নিজের কাজ তাও মেটাতে পারছে না সবকিছুতেই অসুবিধা হচ্ছে ঠিকই বলছো আগে bank এ শুনতাম যে টাকা রাখতাম সেদিন তো হাজার টাকা নিয়ে bank গেছি বললাম bank টাকা রাখবো account করে দাও বলে account করতে দুহাজার টাকা লাগবে আমি আমার তো রোজ কাজ নেই তো আমি কিয়ের account করবো বলে না এত টাকা তোমাকে দিতে হবে আরেআবার আমার তো income দুহাজার টাকা নোই তার পরে কি করছে পরের মাসে আবার হাজার লিয়ে দুহাজার লিয়ে শুধু account করতে গেছি যে জিনিস পত্র দাম এদিকে bank যা দাম নিচ্ছে কোথায় যাবো কি করবো এর পোর্তবনে না খেতে পেয়ে মরে যাবো কি ব্লু তুই হ্যাঁ সেই আর কি অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে ভভিষ্যৎের দিন গুলি যে কেমন যাবে কে জানে যেখানেই যাচ্ছি সেখানেই সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে সামান্য কিছু জিনিস কিনবো তাতেও দাম বাড়ছে শাক সবজি কিনবো তাতেও দাম খুব বেশি আর জীবন মনে হয় চলা যাবে না আর কি করা যাবে দেখা যাক যারা ভবিস্যতে বড়ো হচ্ছে তাদের কি করে তারা কি করে সরকার তাদের জন্য কি ব্যবস্থা করে সেটাই আরকি আর কি বলবো অনেক কথা তো হলো আজকে না হয় রাখি আবার এই সব নিয়ে কথা বলা যাবে ঠিক আছে আছে রাখ তোরসাথে তো কথা বথা হই নাই ভালো লাগলো তোর সাথে কথা বলে ভালো থাকিস ভাই